আর জলভরা তালসাশের আলাদাই কাহিনী। জলভরা তালসাশের কাহিনী হচ্ছে আমরা বেশিরভাগই পেতে পারি জামাইষষ্ঠীর কথা। এবার জলভরা তালসাশ কেন বিখ্যাত

সর্দার হরি সিং মালুয়ার সম্পর্কে তুমি কি কিছু বলতে পাড়বে আমাকে?

নাওয়ার সিং ইতিহাসের একজন বিশিষ্ট যুদ্ধা এবং সাংবাদিক। বাবা পেন্সিং জি ক্ষতি লিখেছেন যে, কিভাবে নালুয়া নামের সাথে যুক্ত ছিল।

সর্দার হরি সিং এর মধ্যেও এমন গুণাবলি বিদ্যামান ছিল। এইভাবে তার নাম ও পাল্টে রাজার নালোয়া হয়ে গেলো। সর্দার সিং নামে এই নামটি সংযোজন করা হয়েছিল। এবং নাল থেকে নালোয়া তে পরিবর্তন করা হয়েছিল। যাতে এটি সাধারণ ব্যবহারে আসে। আরও নিশ্চিত করার সার্থক আসে। সর্দার নালোয়া সিং এর জন্ম কোথায় এবং কত খ্রিস্টাব্দ হয়েছিল? এই মহান সাংবাদিক সতেরোশ একান্ন একানব্বই খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন। এটি গুজরানুওলা গুরজিয়ার সিং উৎপল জির বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল। এই প্রতিশ্রুতি শীল শিশুটি মাত্র সাত বছর বয়সে যখন তার মাথা থেকে তার পিতার ছায়া চলে যায়। এই জন্য তার শৈশব কেটেছে তার মামার বাড়িতে। কোন উপযুক্ত শিক্ষা তার ছিলনা। তিনি ঈশ্বরের কাছে থেকে এত বুদ্ধি পেয়েছেন যে, একবার তিনি যা দেখতেন বা যা শুনতেন তিনি সাথে সাথে নিজের হাতে তুলে নিতেন।

সে সময় মহারাজা রঞ্জিত সিং ঘোড়ায় চরে তলয়ার যুদ্ধ, বর্ষা মারামারি এবং গুলি চালাতেন। তরুণদের চেতনা জাগাতে বছরে একবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হত। আঠারোশ পাঁচ খ্রিষ্টাব্দে বসন্ত আদালত একত্রিত হয়েছিল। যেখানে মজারাজা রঞ্জিত সিং অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন। এই হরি সিং নলবে প্রথম বারের মত তার গুলি করেছেন। এই সব কৃতিত্ব দেখে মহারাজ তাকে নিজের বলে মেনে নেন। সেনাবাহিনীতে তালিকাভুক্ত ও করেছেন। কিছুকাল পরে মহারাজা তার সাহস এবং সিংহ এর সাথে যুদ্ধ দেখে। তাকে সের জি নামক রেজিমেন্ট হরিত সিং এর প্রধানের পদ দিয়েছিলেন।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 একিভাবে আঠারোশ সাত খ্রিষ্টাব্দে আসোর জয়ের সময় সর্দার হরি সিং দুর্দান্ত বীরত্ব প্রধান করেছিলেন। যার জন্য তিনি পুরস্কার হিসাবে একটি ডাইগ্রির পেয়েছিলেন। আঠারোশ দশ সালে মহারাজা খালতা সৈন্যদের মুলতার দিকে অগ্রসর হওয়ার নির্দেশন দেন। সেখান থেকে The নবাব মুজাপ্পর খান ও বিখ্যাত সেনা ও বিখ্যাত দুর্ঘের বর্শায় খালতা বাহিনীকে থামাতে চান। তেরি পাঞ্জাব তখন যুদ্ধের গতি কমাতে দেখেন তখন তিনি কিছু মাথা বিহীন যুদ্ধাকে বারুত দিয়ে দুর্ঘের পাচির সরিয়ে দেয়ার জন্য অনুরোধ করে। এই সময় এস হরি সিং প্রথমে নিজের পরিচয় দেন। এই মহান এবং বয়ানক কাজটি হরি সিং এবং অন্যান্য সাহসী সিংহ রা নির্বিগ এবং বীরত্বের সাথে লড়াই করেছিল। এই যুদ্ধে আহত হয়েও হরি সিং সাহস দেখিয়েছিলেন। যে এটা তারা হারবেন না। সর্দার নলোয়ার সিং এর মূলতারের চূড়ান্ত বিষয় কি ছিল? এর থেকে পরিত্রাণ কি পেয়েছিলেন তারা তিনি? এর থেকে পরিত্রাণ পেয়েছিলেন আঠারোশ আঠারো খ্রিষ্টাব্দের শেষে মুলতান বিজয়ে। এবং তারপর কাশ্মীর জয় করে দুর্দান্ত কৃতী করেছিলেন তিনি। এ AFT এর দায়িত্ব কাশ্মীর দেশের ব্যবস্থার উন্নতির জন্য আনা হয়েছিল। এর ঘর কন্যা হিসাবে নিযুক্ত করেছে। সম্পূর্ণ কাশ্মীরকে খালতা রাজ্যের সাথে একভূত করে, লাহেয়ান প্রবেশ বানিয়ে প্রদেশ বানিয়ে বড়ই ভুল করেছেন। প্রশাসনে সন্তুষ্ট হয়ে মহারাজা রঞ্জিত সিং তার নামে ট্রাক্সালের মুদ্রা অধিকার উদিয়ে ছিলেন। হালতা রাজ্যে এই অধিকার শুধু তিনিই পেয়েছিলেন। জাহাঙ্গির ও নূরেসির যুদ্ধে কি ব্যবধান হয়েছিল? এবং তাদের যুদ্ধে বিষয় বস্তু কি ছিল? এছাড়া নূসাহারে এবং জাহাঙ্গিরের যুদ্ধে অত্যন্ত নিরবিকতা এবং সমর দক্ষতার সাথে জয়ী হন হরি সিং। স্যার আলেকজান্ডার বান্ড এবং মওলবী সারনাত আলী এই বিষয়ে লিখেছেন যে, হালসাতের এই অর্জন গুলি এতটাই অসাধারণ। এমন শোষণ ছিল যা এমন কি মহা রাজার মহান শক্তিকে ও চিন্তিত করেছিল। আঠারোশ চৌত্রিশ এ পাঞ্জাব এবং সর্দার হরি সিং নালওয়ে সিদ্ধান্ত নেন যে, পেশওয়ার এবং সিমান্ত বর্তী প্রদেশগুলো হালসা রাজ্যে একত্রিত হবেনা।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 একিভুত করা উচিত। তাই মহা রাজা রঞ্জিত সিং সর্দার হরি কে খালসা সেনাবাহিনী তে নিয়োগ করেন। সিং নালবে এবং কানোয়ারেশ শো~শোনিহাল সিং কে পেশুয়ার আক্রমণ করেছেন। সাতাশে এপ্রিল, আঠারোশ চৌত্রিশ তারিখে হরি সর্দার সিং লোহার সাহ্যাযে আটক নদীর ওপারে কুশলা বাহিনীকে সফল ভাবে পেয়েছিলেন। ওপারে পেশুয়ার রাজ কুমার রাউ দ্রুত খালতা সৈন্যদের বাদা দেয়ার জন্য কামান নিয়ে গুলি চালাতে শুরু করেন। এবং পেশুরের রাস্তা নিয়ন্ত্রণ করার জন্য ত্রামপানের সিমান্তের একটি ট্রান্স স্থাপন করেন। এছাড়া আরও অন্য কিছু বলবেন, যখন খালতা সেনারা সামনে পৌঁছেছিল তারই ব্যাপারে কিছু একটি বিষয় বস্তু তুলে ধর আমাকে? যখন খালতা সেনা সামনে পৌঁছাতে চলেছে তখন তারা প্রচণ্ড গুলি চালানো শুরু করে। কামানের আগুনে কেপে উঠে আকাশ।

পেশুয়া এবং সিংহদের দখলে চলে যায় তা। তখন সব কিছুই সীমান্ত অঞ্চল খালতার অধিনে ছিল। পাঞ্জাবের সে অংশটি যা সাত শতাব্দী ধরে বিচ্ছিন্ন ছিল তা আবার পাঞ্জাবের সাথে মিলিত হচ্ছিল। অনেক ঐতিহাসিক খলকারামাতের এই মহান অর্জনের নাম দিয়েছেন তারা। ঐতিহাসিকগণ এ কথা লিখেছেন। আর তিনি জিততে পাড়ে। পেশুয়ারা মুসলমান এবং হিন্দুরা এই রাতে আন্দের জন্য প্রদীপ জ্বেলেছিল। কারণ তারা

হ্যাঁ বল

আমি তো ভালোই আছি ভাই তুই কেমন আছিস বল? আমিও ভালোই আছি দ্যাখ না পুরা কাশি উঠছে আমার তো মাথা ঘুরাচ্ছে পুরা কি শরীর খারাপ তোর?

ও আছে আরে কোথাও ঘুরতে ফুরতে যাবার একটা plan কর ঘুড়ি আমরা গিয়ে একদিন কর না ভাই plan কর আমাকে বলিস আমি আছি plan এর মধ্যে

ভাইসহাব তুই কি কথা বলিস না আমিতো মানে গোয়া যাবে আর কথা জায়গা নেই গোয়া ছাড়া? চল না গোয়া যাবো ওখানটা মাল খাবো মাল দেখবো একটু

ওকে নিয়ে গেলে আমি মাল দেখবো কিভাবে কি কথা বলে ভাই তুই আর একটা মেয়ে মানতে হবে আমি তুই আরো দু চারটে বন্ধুদেরকে জোগাড় কর বুঝলি গোয়ার plan করি এই গোয়ার plan করলে তো obviously cancel ই হবে successfully হয় গোয়ার plan কেন তুই করেছিলি নাকি এর আগেও plan? অরে এটা একটা এ হয়ে গেছে না কি গোয়া গেলেই plan cancel হয়ে যায় সব খালি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলে যখন যাওয়ার time আসে তখন বলে না রে আমার এই কাজ না রে আমার ওই কাজ না রে আমার সেই কাজ Actually ওটা না বলতো এটা একটু আমাদের এখন থেকে একটু দূরে না তো মানে যাবার জন্য অনেকটা time এর ও দরকার অনেকটা মা~মানে টাকারও দরকার

দ্যাখ যদি তোর ইচ্ছে থাকবে একটা দ্যাখ পয়সা টা একটা matter করে এই কি হ্যাঁ একটা trip plan করলে আমাদের একটু পয়সা খরচা হবে কিন্তু দ্যাখ আমরা তো অনেকদিন ধরে ভাবছি যে ঘুরতে যাবো ঘুরতে যাবো তখন একটা mind set তুমি রাখো আগে থেকে কি হ্যাঁ আমরা যাবো আর যাওয়ার time ই ওরা যদি মানে এটা plan আগে ওরা বলবে হ্যাঁ ঠিক আছে ভাই কর না plan কর না আমরা আছি আছি আছি যেমনি তুই plan করবি ওমনি বলবে ভাই আমার না এই কাজ ভাই আমার ওই কাজ এই করে করে সবাই ছেড়ে দেবে যখন তোকে একাই গোয়া যেতে হবে তখন তুই go গোয়া gone হয়ে জাবি Go গোয়া gone হ্যাঁ সে কথাটাও ঠিক ই বলছিস তুই but কি বলতো আম~ আহ এরকম হয় কিন্তু সব বন্ধুরা ওরকমই থাকে আমরাও অনেক জায়গা অনেক জায়গা মানে তুই তো গোয়ার plan বলেছিস আমরা কাছে কাছে যাওয়ার plan করেছিলাম ভাই যাওয়ার কয়েকদিন আগে বলবে কি আমার এই কাজ আমার ওই কাজ আজকে হবে না next day আর next day বলতে গেলে আর কোনোদিনও next day টা আসে না সেটাই তো কি আর বলবো আর বাড়িতে সবাই কেমনি আছে কি খবর aunty uncle দেড়? আর সবাই ভালো এখন but দ্যাখ না weather টা এতো খারাপ না আমাদের এদিকে তো প্রচুর বৃষ্টি ট্রিষ্টি হচ্ছে তোদের ওদিকে হচ্ছে বৃষ্টি ট্রিষ্টি? না রে আমাদের এখানে এক ফোঁটাও বৃষ্টি হয়নি আর কি গুমসা গরম তাই না? আরে বাবা দিনের বেলা সেই গরম রাত্রে বেলা সেই বৃষ্টি হয় ঝড় হয় সেই আর মানে সেই ঠান্ডা আমি তো লেপ আর একটা হলো blanket গায়ে দিয়ে ঘুমাই জানিস তো বিশ্বাস করবি

তারপর uncle unty কেমন আছে? চ্যাম কেমন আছে? হ্যাঁ হ্যা চ্যাম ও ভালো আছে তুই তো দেখিস ই নি ওকে একবার ছোটবেলায় ওকে দেখেছিস আর দেখিসনি আয় একদিন আমাদের বাড়িতে ঘুরবি চ্যাম কে দেখবি চ্যাম এর সাথে খেলবি

হ্যাঁ চিনতে চিনতে ওই তিন চার দিন সময় লাগবে ও অনেক friendly তুই ওর সাথে একবার কথা বলবি ও তোর সাথে একেবারেই মিশে যাবে ও বাইরে টাইরে বের করিস ওকে হ্যাঁ রোজ papa যেমনি papa ও তোর ঘুম থেকে উঠবে চা টা খেয়ে যেমনি জামাকাপড় পড়বে অমনি papa র পেছন পেছন ও ঘু~ মানে বারবার ঘুরাঘুরি করবে তারপরে তোকে last এ নিয়ে যেতেই হবে ওকে ঘোরাতে ওর একটা habit হয়ে গেছে রোজ বিকেলবেলা বেরোনোর বা habit টা ভালো ওদের ও তো মানে বাড়িতে থাকতে থাকতে একঘেয়েমি হয়ে যায় না মানে যদি ঘুরতে ভালো লাগবে তার জন্য ওকে রোজ বিকেলবেলা বেড়ায় আর কখনো কখনো যদি আমি free থাকলেই আমার কাজ টাজ হয়ে গেলে office এ তখন একটু আমিও হাঁটা চলা করতে যদি বাইরে বেড়াই তখন ওকে নিয়ে একটু বেরিয়ে যাই এই এখানে পাশে দিয়ে ওকে ঘুরিয়ে নিয়ে চলে আসি অরে বেশি দূরে নিয়ে গেলে না যে এই মানে কুকুর রা ওকে চেনেনা না ওই হেবি ওরা চেল্লায় রাস্তার ওপরে ওকে সামলানো খুব মুশকিল হয়ে যায় তখন হ্যাঁ রে এখন কাজের চাপে তো আমার কি বলছিস রে একদম হাঁটাচলা হচ্ছে না আর যদি এইটুকু হাঁটি না পা রাত্রে বেলা সেই ব্যাথা করে বসে বসে আমি যেন একদম মোটি ঢেপসি না হয়ে যাই ভাবতেসি আরে তোর না কি হয়েছে আমারতো জানিস তোর পেট মনে হচ্ছে কি বেরিয়ে গেছে খালি খাচ্ছি ঘুমাচ্ছি খাচ্ছি ঘুমাচ্ছি আর বসে বসে কাজ করছি এই মানে just lunch করে আসছি আবার chair এ বসে কাজ করছি এই করতে করতে না পেট বেরিয়ে যাচ্ছে জানিস কোনো জামাকাপড় পড়লে এবার ঢেপসি মনে হবে আরে same problem ভাই আমিতো একটুকো হাঁটিনা আমারতো খাওয়া দাওয়া সব বিছানায় করতাসি খাচ্ছি আর ওই মানে আর রাত্রেবেলা কাজটাজ শেষ হওয়ার পরে মানে একটু হাঁটছি শরীর মানে পা বলে না ভাই হাঁটিস না বিছানায় গিয়ে ঘুমায় পর একটু একটু কি করবি বলি তোর কাজ শেষ হয়ে যাওয়ার পর একটুখানি মানে বেড়াবি আর একটুখানি walk টওয়াক করবি হ্যাঁ রে walk করা না খুবই দরকার মানে দৌড়ানো না ও তোর তাও walk normally যদি তুই একশো পাও হাঁটিস না দিনে তো তা অনেক বড়ো ব্যাপার

তুই একটু খানি কিন্তু বেড়া বাইরে আর একটু খানি হাঁটাচলা কর ভালো মতন নাহলে কিন্তু বাড়িতে বসে বসে মুটকি হয়ে জাবি আরে already আমার পেট বের হয়ে গেছে গালগুলো ফুলে গেছে আমার আগে এরকম ছিল না আমার jaw line একদম sharp দ্যাখা যেত এখন মনে হচ্ছে গালগুলো ভরছে বাপরে বাপ আমার ভাল লাগে না রে হ্যাঁ আর বল তারপরে বাজার টাজার আজকে তোদের ওদিকে বাজার? আজকে তো আমাদের এদিকে বাজার বৃহস্পতি বার না আমাদের এরকম কিছু নেই রে আমাদের ঐখানে all day বাজার টাজার লাগে আরে যেরকম কি একটা বড়ো বাজারের দিন থাকে না মানে অনেক বেশি ভাবে ভালোভাবে বাজার লাগে হ্যাঁ হ্যাঁ আমাদের ওখানটা এই system টা নেই আর এই টা তোর হ্যাঁ আমাদের এখানটা এই system নেই একটু খানি তোর আগে গিয়ে একটা এই জায়গা আছে কি খান্না বলে একটা জায়গা আছে শ্যামবাজারের দিকে তো ওখানটা তোর আহ এই জিনিসটা আছে তোর friday thursday করে

ও বন্ধ থাকে এরকম কোনো দিন আছে? মানে সব বন্ধ আমি অতটা আমার খবর রাখি না এ সব আহ মোটি ঢেপসি হবি তো তুই বাড়িতে বসে বসে আমাকে হাঁসতেসিস না না না রে তোকে যদি আমি বলবো এরকম দেখবি আমি মোটা হয়ে গেছি ইস তুই আমার হয়ে কথা বলতেসিস রে আমিতো পুরা চোখে আমার জল জল হয়ে গেলাম দ্যাখ অন্য কাউকে যদি তুই এরকম বলবি তোর সাথেই এরকম হবে তার জন্য নিজেকে এরকম বলতে নেই আর অন্যকেও বলতে নেই বুঝেছিস? হ্যাঁ ভাই তুই এত জ্ঞানের কথা কই থেকে শিখলিরে তুই তো এমন ছিলি না হম এই লোকদের লোকজনকে দেখে দেখে শিখে গেছি আর কি করবো বল এবারতো একটা বয়েস ও হচ্ছে না তো বয়েসের সাথে সাথে দেখবি দিমাগ ও বাড়ে আমারতো কমে যাচ্ছে মনে হচ্ছে রে কেন রে কি এমন কাজ করলি তুই? এমনি কিছু কাজ করিনি দেখছি কোনো দিমাগ ই চলছে না কোনো ওটা তে তো software upload update করতে হয় না ভাই কিন্তু button টা যে কই আজ পর্যন্ত খুঁজে পাইনি update করা ঠিক বললি এই জিনিসটাই ঠিক হ্যাঁ সেটার জন্যেই আমি যা বসে বসে game খেলছি আর তোর সাথে কথা বলছি বাহ তুই আবার game ও game তেও interested না কি? এই এরকম একটা time pass এর জন্য একটা game আছে তোর ওয়ার্ম জোন ওটাই বসে খেলি সব warms উম দেরকে মারি আর ওদের ওর খাবারটা আমি খেয়ে নিই ইস কি ভাই আমি game এর মধ্যেও খাবার খাচ্ছি বল আর তোকে কি বলবো সত্যি সত্যি epic হচ্ছে এই ব্যাপার গুলো কিন্তু হ্যাঁ তো কোনোদিন একটা movie টুভি যাওয়ার plan কর কোনো movie দেখে আসি এখন কোন movie নতুন বেরোচ্ছে একটু খবর টবর দে আমিতো কোনো social media তেই এখন active হতে পারছি না এই কাজের জন্য কিছু দেখতেই পাচ্ছি না যে কি নতুন বই হয়েছে না হচ্ছে কতদিন হয়ে গেছে যে movie theater এ যাইনি movie দেখিনি আরে আমারতো তেমন মনে আরে এখন একটা কি যেন একটা বই বেরোনোর কথা ওই যে কিয়ারা আদভানি আর রণভীর কাপুরের

আরে নামটা একটা যে কি সেটা ঠিক মনে পড়ছে না আমি তোকে ওটা বলবো মানে ওটা এখনো release আরে কিয়ারা না sorry শ্রদ্ধা শ্রদ্ধা ছিল মনে হয় তো কার মনে হয় এরকম ই কিছু একটা Release হয়ে পুরোনো হয়ে গেছে ভাই তুই কোন জামানায় আছিস? ভাই তাহলে অন্য একটা movie হবে কিয়ারা হবে তাহলে হতে পারে তু তো এটা তো হয়ে পুরোনো হয়ে গেছে কিন্তু আমিতো দেখতেই যাইনি তারপর আহ আর ভেবেছিলাম কি আমার একটু আমার বন্ধুটাকে নিয়ে যাবো দেখবো ওর ও time হয়নি আর আমিও যায়নি

Actually আমারই time হচ্ছে না খালি sunday কেই ছুটি পাই তো sunday কে কি কি করবো ভাই বুঝতেই পারিনা কি একটু ঘুমাবো কি একটু ঘুরবো কি movie দেখবো কি করবো বুঝতে পারছিনা

না না না আমারতো ভালোই লাগে দেখতে আমার কি জানি এতো bore হয়ে যাচ্ছি আমি life থেকেই bore হয়ে গেছি মনে হচ্ছে উম আর কোনো ভাল লাগে না এটা ভাল লাগে না ওইটা করবো

ইস কাশ ওখানেওতো যাওয়ার জন্য permission এর দরকার সালা কেউ permission দেবে নাকি উম তাহলে ঐখানে পঁচিশ ছাব্বিশ সাল হয়ে গেছে এখনো মা বাবার permission ই চাই

জীবন পুরা ধনিয়া পাতা হয়ে গেছে রে যেখান টা দিবি ওখানটাই চলে যাবে ওই যে বাটো আর চাটো ওই type এর এ ব্যাপার হয়ে গেছে আর কিছুই না

কি খারাপ লাগে রে ভাই বাইরে যাওয়া যাওয়াই নেই মানে রাস্তা আমার রাস্তার তুই জানিস বাড়ির একদম লাগায়া রাস্তা ওই রাস্তায় যাওয়ার আমার মানে হয়ে যায় এক সপ্তহা মানে বের ই হইনা কি অবস্থা আর লোকজন বলে একটুখানি হাঁট না হাঁটলে কিন্তু খুব problem এ ফাঁসবি তুই আইসে গেসি already ভাই কি আর বলবো তোকে তুই তাহলে কর আমি একটুখানি পরে বেড়াবো হাঁট~ হাঁটাচলা করতে ঠিক আছে চল রাখ হ্যাঁ পরে কথা বলবো tata bye bye

The first world war ঊনিশো চোদ্দ থেকে ঊনিশো আটারো খ্রিস্টাব্দে সংঘটিত হয় প্রথম বিশ্বযুদ্ধ আধুনিক বিশ্বের ইতিহাসে এক অতি উল্লেখযোগ্য ঘটনা, ইতিপূর্বে এত ব্যাপক ভয়াবহ ও সর্গগ্রাসী যুদ্ধ আর কখনো সংঘটিত হয়নি এই যুদ্ধের কারণ নিয়ে পন্ডিতদের মধ্যে বিতর্কের অন্ত নেই আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধের পর থেকে ইউরোপের ইতিহাসে যে ঘটনাবলী সূত্রপাত হয় প্রথম বিশ্বযুদ্ধ হল তারই অবসম্ভাবী পরিণতি এই আমলে ইউরোপের কোনো বড়ো যুদ্ধ সংঘটিত হয় নি ঠিক ই কিন্তু এই আপাত শান্তির আড়ালে যুদ্ধের প্রস্তুতি চলতে থাকে ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে তীব্র ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা সমরাস্ট্র নির্মাণের সহযোগিতা পারস্পারিক সন্দেহ বিদ্বেষ এবং অতৃপ্ত জাতীয়তাবাদের ইউরোপের রাজনৈতিক পরিবেশকে ক্রমেই বিষাক্ত করে তোলে এর ফলে যে কোন সময় যুদ্ধ বেধে যেতে পারতো এই যুগ হলো যুদ্ধের প্রস্তুতির যুগ এই কারণে আঠারোশো একাত্তর থেকে ঊনিশো তেরো খ্রিস্টাব্দ কে অনেকে সশস্ত্র শান্তির যুগ age of armed peace বলে অভিহিত করে থাকেন প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ হলো ইউরোপের আহত ও অতিরিক্ত জাতীয়তাবাদ আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ভিয়েনা সম্মেলনের জাতীয়তাবাদ কে ভুলন্ঠিত করার যে প্রক্রিয়া শুরু হয় পরবর্তী একশো বছরে তা ইউরোপে এক ভয়ঙ্কর অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করে সেডানের যুদ্ধ হয়েছিল আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে জার্মানির হাতে ফ্রান্সের শোচনীয় পরাজয় এবং জার্মানি কর্তৃক তাদের কয়লা ও লৌহ খনি সমৃদ্ধ আলসাস ও লরেন দখল ফ্রান্স কখনোই ভুলতে পারেনি এই পরাজয়ের প্রতিশোধ গ্রহণ এবং স্থান দুটি পুনরুদ্ধারের জন্য ফ্রান্স সর্বদাই সচেষ্ট ছিল এছাড়া আলসাস লরেন এর অধিবাসীবৃন্দ জার্মানির সঙ্গে তাদের অন্তুর্ভূক্তি মানতে পারে নি আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে ইতালি ঐকবদ্ধ হলেও তা ছিল অসম্পূর্ণ কারণ তখনও ইতালীয় ভাষাভাষী অধ্যুষিত ট্রেনটিনো ও ট্রেস্ট নামক স্থান দুটি অস্ট্রিয়ার অধিকারী ছিল ইতালি বাসী রা এই স্থান দুটি পুনরুদ্ধারের বদ্ধপরিকর ছিল স্লেজ্বীক জার্মানির অন্তর্ভুক্ত হওয়ায় সেখানকার ড্রেন অধিবেশিরাও প্রচন্ড ক্ষুব্ধ ছিল ইংল্যান্ডের হাত থেকে মুক্তির মুক্তির জন্য আয়ারল্যান্ড বাসি সংগ্রামরত ছিল আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে বার্লিন চুক্তি দ্বারা বলকান জাতীয়তাবাদী সমস্যার কোন সমাধান হয় নি বরং তা জটিল তর হয়ে ওঠে বুলগেরিয়া রোমানিয়া ম্যাসিডোনিয়া সর্বোচ্চ অশান্তির আগুন জ্বলে ওঠে সর্ব স্লাভো আনন্দের নেতা সার্বিয়া চাইছিলো তার নেতৃত্বে স্ল্যাব রাজ্যগুলির ঐক্য প্রতিষ্ঠা বার্লিন চুক্তিতে স্ল্যাব জাতী অধ্যুষিত বসনিয়া ও হারজে গভিনিয়ার ওপর অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় এবং কিছুদিন পর অস্ট্রিয়া এই স্থান দুটি নিজ নিজ সাম্রাজ্যভুক্ত করে এই স্থান দুটির অধিবাসীরা সার্বিয়ার সঙ্গে সংযুক্তির পক্ষে ছিল তারা এই উদ্দেশ্যে আন্দোলন শুরু করলে সার্বিয়া তাদের মদদ দেয় এবং এইভাবে এইভাবে বলকেনে অস্ট্রিয়া সার্বিয়া প্রতিদ্বন্দ্বিতা শুরু করে বার্লিন চুক্তিতে বুলগেরিয়া কে দ্বিধা বিভক্ত করায় বুলগাররা এবং রোমানিয়ার কিছু অংশে রাশিয়ার হতে যাওয়ায় রোমানিয়ারা ক্ষুব্ধ হয় মেসিডোনিয়ার অধিকার নিয়ে গ্রীস সার্বিয়া ও বুলগেরিয়া দ্বন্দ্ব তীব্র হয়ে ওঠে অস্ট্রিয়া সাম্রাজ্যের অন্তর্ভুক্ত চেক পোল প্রভৃতি জাতিগোষ্ঠীও আত্মনিয়ন্ত্রণের দাবিতে সোচ্চার হয় এককথায় অতৃপ্ত জাতীয়তাবাদী আশা আখাঙ্খার ইউরোপ এক যুদ্ধের পরিবেশ তৈরি হয় উগ্র জাতীয়তাবাদী এবং ঊনবিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীর সূচনায় ইউরোপের বিভিন্ন দেশে এক ধরনের উগ্র স্বার্থপর ও সংকীর্ণতা জাতীয়তাবাদের উদ্ভব হয় সব জাতির নিজের দেশ নিজের জাতিকে শ্রেষ্ঠ বলে মনে করতে থাকে অন্যান্য জাতিকে এবং অন্যান্য দেশকে তারা পরিণত করে নিজে নিজে দেশ ও জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় অগ্রসর হয় এইভাবে ইউরোপের বিভিন্ন জাতির মধ্যে এক ধরনের বিদ্বেষ জাতী . সৃষ্টি হয় এক শ্রেণীর সাংবাদিক ও সাহিত্যিক এই ধরণের উগ্র সংকীর্ণ জাতীয়তাবাদ প্রচার করতে থাকেন জার্মান ঐতিহাসিক হেন্ড্রিনফোন টিটোসকি বার্ন হার্ডি প্রমুখো প্রচার করেন যে জার্মানির টিউটনিক জাতি হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি জার্মান প্রচার কার সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম বিশ্বের টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে থাকেন ইংরেজ লেখক হোমেরলি এংলো সাকশন জাতের শ্রেষ্ঠত্ব প্রকাশ করেন ক্লেমেসু ও পোয়েকার প্রমুখ ফরাসি নেতা